কিছু বার্তা লিখে পাঠায় phone এ সেই রকমই সেই সময় অতো যোগাযোগ ব্যবস্থা ছিল না তো তখন রাম হনুমান কে বলেছিল যে আমার এই আংটিটা তুমি মা সীতা কে দিও আর বলো যে তোমার চিন্তার কারণ নেই আমি আসছি তোমার এখনও স্বামী তোমাকে নিতে আসছে তো হনুমান যেহেতু মানে

তখন এক লাফে যেখানে লাফ মেরে ছিল সেখানে গোটা যে জায়গাটা পাতালের ভিতরে ঢুকে যায় তো সেটাকে আমরা হিন্দু ধর্মের সঙ্গে কি করে

একান্তরিত বলছি গোটা গল্পটা শেষ হয়নি এখনও তো তিনি যখন যান তো রাবন যেহেতু রাক্ষসের দেবতাও ছিল তো তাকে protest করার জন্য অনেকেই

বলেছিল যে একটি শর্তে তোমাকে আমি যেতে পারি তোমাকে যেতে দিতে পারি যদি আমি হাঁ করব তোমাকে আমার মুখের ভিতরে আসতে হবে যদি তুমি আমার মুখের ভেতর থেকে আবার ফেরত চলে যাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব তো হনুমান দেখল যে এর সাথে তো মারামারি করে আমার শুধু সময় নষ্ট হবে রাম এর আমার সেই পুরুষোত্তম শ্রীরাম তাঁর স্ত্রীকে দেখবেন তাঁর স্ত্রীকে সন্ধান দেবেন বুদ্ধি খাটিয়ে

তা হনুমান সেই রাক্ষসের মুখের ভেতরে ঢুকে যান না মুখের ভেতরে ঢোকে কী করে যখন তিনি হা করেন তখন হনুমানজি তার আকার বাড়িয়ে দিয়েছিলেন আবার যখন রাক্ষসটা ওর আয়তন দেখে আরও বড়ো

তো হনুমান রাক্ষসটাকে বলে যে দেখো আমি তোমার মুখের ওপর ভিতরে ছিলাম তুমি কিছু করতে পারোনি এবার আমাকে ছেড়ে দাও আমি যাচ্ছি তো হনুমান যথারীতি চলে যায় তো চলে যাওয়ার পরে তিনি অত বড় বানর অবতার নেননি যেমন হনুমানের যেটা বজরংবলী যাকে হনুমান original সেই রূপ এ না গিয়ে একটা সামান্য বাঁদর হয়ে সেই বাগানে যায় আর দেখে যে মা সীতা কাঁদছে তো তিনি সে আংটিটা দিয়ে বলেন যে হে মাতে আহ আপনার চিন্তার কোনও কারণ নেই আপনার স্বামী আসছেন আপনাকে নিতে তো সে মা সীতা র সেই ছোট্ট একটা বানরকে দেখে মনে খুব সন্দেহ জাগে যে আমাকে অপহরণ করেছে লঙ্কেশ্বর শ্রীরাবন যার এত ক্ষমতা আর আমার স্বামীর কোনও ক্ষমতাই নেই সেরকম ভাবে তিনি আসছেন আর তিনি আসছেন এই সন্দেহটা দিতে এসেছে বার্তাটা দিতে এসেছে একটা বনের বাঁদর তো তার ভিতরে একটা ভয় কাজ করে মানে একটা অসহায় ভাব যে আমি না আমার মনে হয় না যে আমার স্বামী এসে এখান থেকে আর বেঁচে ফিরে উঠবে কারণ তিনি তখন হনুমানকে বলেছিলেন যে হে বানর আমার স্বামী যে সমস্ত সেনা নিয়ে আসছে তো ওখানে কি কেউ বলবান আছে তো তখন হনুমান বলেছিল যে মাতে আমিই ওখানে সবথেকে বলবান তো সীতা র মনের ভেতরে আরও সংশয় সৃষ্টি হয় যে তুমি হচ্ছো সব থেকে বলবান তাহলে বাকি সেনা যেগুলো নিয়ে আসছে সেগুলো হয়ে গেল মানে রাবন এর সাথে সে আর যুদ্ধ করতে পারবেই না তো পুরো মা সীতা পুরো হতাশ হয়ে মানে পুরো তার যে উম একটা মনে একটা আশার আলো জেগেছিল আংটিটা পেয়ে সেটা কিন্তু নিভে যায়

হনুমান তারপরে মা সীতা কে এরকম ভাবে অসহায় দেখে তিনি তাঁর আসল অবতারে আসেন তারপরে মা সীতা দিয়ে তিনি আশ্বাস দেন যে আপনার কোনও চিন্তার কারণ নেই আপনার স্বামী আর আমরা আপনাকে নিতে আসবো তো তারপরে যাই হোক আহ আহ হনুমান নিজেই ধরা দেয় রাবন এর কাছে রাবন কে শায়েস্তা করার জন্য তিনি গোটা লঙ্কা পুড়িয়েও দেন

তো আমরা সেটাই নিয়ে চলতে পারি যে প্রত্যেকটা ধর্মের মানুষ যাঁরা এখানে আছেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেন হনুমান এর কাছে শিখতে পারি মানে এটা শুধুমাত্র হিন্দুধর্মের গল্প বলে অনেক ধর্মের লোক আছে শুনবেন না সেটা ভুলে গিয়ে আমরা শিখতে পারি যে ক্ষমতা সব সময় দেখাতে নেই

চলে যাচ্ছে কোনো রকমে শুনলাম যে যাওয়ার plan করছিস? হ্যাঁ মৌসুমে island একবার ভেবেছিলাম যাব বন্ধুরা মিলে এই আরকি যা ঘুরে আয় হ্যাঁ হ্যাঁ দেখি যাব, এই গরমের মধ্যে না আরো ভাবছিলাম কি যাবো না ভাবছি যে ভাবছি শীতকালের দিকেই যাবো শীতকালে গিয়ে কি করবি? শীতের মধ্যে আরো বেশি ঠান্ডা লাগবে, গরমে গিয়ে মজা আসবে রোদের মধ্যে বসবি ডাবের জল খাবি তো সমুদ্রের সমুদ্রের হাওয়া নেব, সমুদ্রের ঠাণ্ডা হাওয়া হবে না গরম লাগবে? যাই হবে গরম হলেও হবে, কি আর করা ঠান্ডা হাওয়া বইবে হ্যাঁ tent এর মধ্যে থাকতে হবে, তাই না হ্যাঁ?

ওখান থেকে ট্রেনের টিকিট দশ টাকা দশ টাকা করে হ্যাঁ তারপর ঐখান থেকে টোটো তিন তিন চার হাজার তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে ওই জন্যে হ্যাঁ যদি আমি সঠিক ছিলাম যে ওই যে tent এ থাকবো তাহলেও সেটা আরকি দুজন বা ওই তাহলে ওই একটু family tent নিব সেটাও বেশি না? হাজার এরকম এগারোশো টাকার মতো তো ওই যারা যারা package হয়ে যাবে

আরেকটাও আছে এমনি house মতো টেন্ট এ ওটাতে থাকতে হয় না ওতো বাংলো type এর কাঠের tree house কাঠের না, কাঠের না ওই খড় টড় দেওয়া

হ্যাঁ ওই একটা আছে আর ওই tent এর মধ্যেই একটা আছে আরো ভাবছিলাম যে গরমের দিকে সুন্দরবন টনের দিকে যাবো

আরে ভালো, ঠান্ডা কোথায় ঠান্ডা? তার মধ্যে মাছ ফাচ অনেক খেতে পারবি

তো ওখানে তো অনেক গাছপালা, অসুবিধা নেই কিন্তু তাও ওখানে গিয়ে ওই মাছ ফ্যাচ খেতে পারবি বেশ ভালোই গাছপালাতো গাছপালাতো খুব

মাছতো আছেই, মাছ নিয়ে সমস্যা নাই মাছ খাওয়াটা মাছ বা মাংস এটার জন্য কোনো সমস্যাই না সমস্যা হচ্ছে গরম নিয়ে গরমের সময় হ্যাঁ সে তো ঠিকই যা যখন যাবি বলছিস ঘুরে আয় একবারে দেখি তাহলে সকাল আমিতো আমিতো আগের বারে july তে গেছিলাম, সুন্দরবন যাইনি ওই মাতলা নদীতে গেছিলাম ওখান থেকেতো সুন্দরবন বেশি কাল দূরে নয় ওই boat করে যাওয়া যেতে

হ্যাঁ তো ওই ক্যানিং থেকেই যাওয়া যায় সুন সুন্দরবন মাছরাঙ্গিতো থেকে সিধুহাটিতো একশো

মাছলা নদীতো শুকিয়ে গেছে শুনছিলাম হ্যাঁ অনেকটাই চড়া পরে গেছে আমি আগের বছরই তো গেছিলাম দেখছিলাম মানে ওই ক্যানিং bride থেকে গেছিলাম তারপরে ওখান থেকে ওই গেলাম দিয়ে ওই মেসোর সাথে যে নৌকা করে গেছিলাম তো নাকি সে বলছিল অনেকটাই চড়া পরে গেছে মাঝে মাঝে শুনছি নাকি চড়া পড়ে গেছে তা খুবই খারাপ হয়ে গেছে হ্যাঁ আগে যেমন অতটা বা যতটাই গিয়েছিলে এখন ওরকম সেরকম কিছু নেই এই যা গরম পড়ছে কিন্তু খুব ভাল্লাগছিল বেশ সুন্দর মতো হাওয়া নৌকার মধ্যে ভাবছি এই গরমে একটু দার্জিলিং ফারজিলিং যাব

ওকে side এ যাবো north side এ গেলে কি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাবো হ্যাঁ যেতে পারিস তো হ্যাঁ দার্জিলিং গেলেও হয়, সিমলা গেলেও হয় হবে কি হবে কি না সব জায়গায় সেটাই আবার কাজ করে কেন দার্জিলিং যেতে গেলে মোট কত টাকা মানে এর মধ্যে হতে পারে? ওই সাড়ে চার পাঁচের মধ্যে হয়ে যাবে পাঁচও লাগে না per head

চার পাঁচের মধ্যে?

যেমন বললাম সব থেকে একটু দার্জিলিং ঘোরা খুবই কম price এর মধ্যে হয়ে যায়

হম বললাম দার্জিলিং এ ঘোরা সব থেকে কম price হলো চার পাঁচ ওইতো চার পাঁচ ঠিকঠাক থাকলে তিন চার হাজার টাকা উহ না তিনটা একটু extreme হয়ে যাচ্ছে চার পাঁচটাই মনে হয় ঠিক আছে সবাই একটু সবাই একটু ভালোভাবে ঘুরবে খাবে দাবে তারপর ট্রেনের টিকেটের টাকা বাদ দিয়ে বলছি ঠিক আছে? ওই ট্রেনের টিকিটেরই দাম বেশি না? এটা অবশ্য কত নেবে? per head দুশো থেকে তিনশো টাকা করে পড়বে তিনশো চারশো বা ধরলাম একজন পাঁচশো টাকা ধরলাম, এর বেশি পড়বে না

হ্যাঁ হ্যাঁ এটাও ঠিকই আছে হবে না ঘোরার টোটো আছে তার জন্য বেশ ভালো নইলে এক দু দিন থাকার মতো সুন্দরবন ভীষণ ভালো তুইতো ঠান্ডা নিতে যাবি ঘুরে ঠাণ্ডা একটু নেব একমাস দেড় মাস থাকতাম তাও ভাবতাম

এখান থেকে দুটো বাড়ি বানাতে হবে একটা থাকবে ইয়ে north side এ মানে একেবারে beach এর ধারে একটা থাকবে হচ্ছে গিয়ে পাহাড়ে যেই গরম পড়বে তখন পাহাড়ে চলে যাবো, যখন ঠান্ডা পড়বে তখন beach এ চলে যাব

তারপরে যাব দেখি তারপর আবার

কয়েকজন গোয়ার দিকে যাচ্ছে গোয়া

ওই beach এতো সঙ্গে যায়

beach এতো রোদের সময়ই যায় আহ না সে যায় কিন্তু তাও, কেউ একটা যাচ্ছে যখন ঘুরেই আসুক কি আর করার actually ঠিক আছে

ভালোতো লাগে but দুদিনের জন্য ঠান্ডা, এই আরকি দুদিনের ঠাণ্ডা কি অরে করা যাবে এই দুদিনের ঠান্ডায়, তারপরে একটা দাদা কিছুদিন আগে এখানে মানালি ফানালি হয়ে ঘুরে আসল ছবি টবি ছাড়ছিলো মানালির ছবিটবি দেখাচ্ছিল, দেখলাম দেখলাম না ঐখানে গেলে অনেক ভালো ভালো হ্যাঁ ভালো, জঙ্গলের বাঘ এসে শুয়ে আছে

হ্যাঁ মানালি যেই গেছে সেই বলেছে যে অনেক ভালো শুনেছি মুখে, এবার গিয়ে যতক্ষণ না দেখি ততক্ষণ অনুভব করতে পারব না হ্যাঁ সেতো অবশ্যই, সেই নিজে একটা অনুভব করা আলাদা, আর আহ কারোর কাছ থেকে শুনে অনুভব করা অন্যরকম মনে হয় আরকি দেখি একটুখানি বানাবো, সবাইকেই করতে হবে পরের বছর না, একবার অন্তত বছরে ঘুরে আসা ভালো কোথাও থেকে দেখি এই পরের মাসে টাকা পয়সা পাই একটুখানি, তাহলে এই বকখালির দিক থেকে ঘুরে আসব

বা maximum ওই দুহাজার মতো, পঁচিশশো লাগবে

দুজন তিনজন বা তিনজন মিল যাব, একটা নিলেই হলো

হ্যাঁ একদিন কি দুইদিন, একদিন থাকলে ওই ধর পাঁচজন যদি হাজার করেই হয় বা সাতশো আটশো করেই হয় তাহলে দুইজনে চৌদ্দশো টাকা আর খাওয়া-দাওয়ায় যা খরচ আসে ও আচ্ছা মানে ওই একদিনে বলতে গেলে ঐরকমই আরকি দুহাজারের মতো নাকি? হ্যাঁ এই দুহাজার করে দিলে সবার সবার সারাদিনের হয়ে যাবে তিনজন গেলে এগারোশ

আমার কতগুলো বন্ধু ওই দুদিন হলো আরকি মায়াপুরে ঘুরতে গেছে সবাই মিলে বন্ধুরা

মায়াপুরির নতুন museum টা আর এই খুলে open হয়েছে না

হ্যাঁ, সেটা কত বছর ধরে যে হচ্ছিলো যে museum টা যে যতবারই আহ মানে আমি দুবার গেছি ততবারই আরকি দেখেছিলাম বন্ধ কাজ চলছে, তো এই দুহাজার তেইশেই তো open হলো আমি জানি না তো ওটার দুহাজার বাইশের শেষের দিকে কি তেইশের দিকেই open হয়েছে তো সবাই তো ওটার ওটার জন্যই আরকি যাচ্ছে আকর্ষণে একদিনের tour করে চলে আসলো ছিল

থাকা ভালো আমি কিছু একটা আরো ভাবছি একবার মায়াপুরি যাওয়ার ইচ্ছা আছে, দেখি মায়াপুরি মায়াপুরি কবে নাগাদ যাওয়া যায় হ্যাঁ ভালো, জায়গাটা অনেক ভালো ঠাকুর ফাকুরের ব্যাপার আছে হ্যাঁ ঠাকুর ফাকুর ব্যাপার থেকে ওখানের পরিবেশটাই একটু অন্য রকমের, গেলে তুই ঠাকুরভক্ত না হলেও তুই মানে তোর মন ভরে যাবে, শান্তি লাগবে এইটুকু আমি বলতে পারি হ্যাঁ আমি দুবারই গেছিলাম আর দুবারই অনেক ভালো লেগেছিল

না ভালো জায়গাটা অনেক যা গরম, গরমে ভর্তা ইচ্ছা করে? হ্যাঁ সেটাই

ঠান্ডা টাণ্ডা পড়লে কাজ করা যায়? তখন আর ঘোরাও হয় না হ্যাঁ সেটাই কাজ হয় না off time এ ঘুরে আয় হ্যাঁ off time মানে আমার বলতে গেলে আমার যখন ঘুরা না হয় উম এই সে একটু ব্যাস্ততা সবার মধ্যে

না সেটা আর দূরের জায়গা হলেতো গোটা একদিন দুদিনে কিইবা cover করবে? আর কাছাকাছি জায়গা হলে বা আমি জার্মানি মৌসুমি island ওখানে ওই শনিবার গেলাম গিয়ে থাকলাম রবিবার দিন গিয়ে চলে আসলাম, ঠিক আছে এটা শুধু ওই দার্জিলিং দার্জিলিংর ওটাতে এটা কোনো বেকার খালি যাওয়া হয় না

ওইতো তিন দুই পাঁচদিনতো হয়েই গেলো হ্যাঁ সেটাই

না ওই জন্যই তাইতো বললাম যে দূরের জায়গাগুলোতে আহ মানে একটু হাতে time নিয়ে গেলে আরেকটু বেশি ভালো কিন্তু কাছে যাওয়া হলেতো এই ছুটি একটা দেখে সপ্তাহে শনি রবিবার দেখে গেলাম ঘুরে আসলাম ব্যাপারটা ওখানে ঠিক থাকে উম বেশ কয়েক কতগুলোতো blogger আছে তারা দেখি কতরকম কতগুলো ঘোরার জায়গা আছে দেখলাম তো বেশিরভাগ

এই north east এর দিকে একটা south এর দিকে south india আর north east india north east এ অনেক কটা ভালো ভালো জায়গা আছে ঘোরার যে mutual করবে এখনও অচল করা

বললো যে ওই জায়গাগুলো ওখানে famous টেমাস হয়নি নাকি, মানে জায়গাগুলোর nature টা খুবই ভালো

এই হচ্ছে যে এই nature টেচার ভালোতো ওগুলি কতজন মানে blogger ট্লগার রয়েছে চারিদিক মানে agency type এর ওরা দেখছিল দেখছিল all most সব জায়গাগুলো বেশ ভালোই আছে